আমি এখানে একটি দুকান দেখতে পাচ্চি দোকানটি দেখতে খুবই সুন্দর এবং দোকানটির মইদ্যে শাওয়ার সহ বাথরুমের অনেক জিনিসপত্র দেখা যা--

এখানে কিছু টিচারও দেখা যাচ্ছে এবং স্কুলটির মধ্যে অনেক দরজা ও জানালা রয়েছ--

একটি সুন্দর জানালাও রয়েছে এবং একানে দুজন মেয়ে এবং একজন ভদ্র বুড়ো মহিলা দেখা যায়।

এই ঘরটির ওয়ালটি একটি সাদা কালার এবং একটি বেগুনি কালারের হয়েছে এবং ঘরটির ওয়ালে অনেক সুন্দর সুন্দর ওয়াল পিকচার লাগানো রয়েছে।

করিডোরের উপরের ছাদটি সাদা কালার এবং গরটি হলুদ কালার -এর রয়েছে।

এখানে দুটি বেগুনি কালারের বড় বড় বল এবং কিছু কার্পেট রয়েছে এবং দুটি নীল কালারের কার্পেট বি নীচে বিছানোও আছে এবং নীচের ম্যাটটি লাল কালারের রয়ে--

আমি এখানে একটি পুরানো সুন্দর বিল্ডিং ঘর দেখতে পারছি।

গরটি দেখতে খুবই সুন্দর এবং গরটির মইদ্যে অনেক দরজা ও জানালা রয়েছে।

উপরে কি দুটি লাইটও লাগানো আছে এবং কিছু কাপড় লটকিয়ে রাখা আছে।

কান্টারটির ভিতরে দুটি চেয়ারও আছে।

দোকানটি তে অনেক ফুলের মালা আছে।

আমি একানে খুব সুন্দর একটি জাগা দেখতে পারছি জায়গাটি নীচে সবুজ কালারের ছোট ছোট গাস রয়েচে এবং পারচে কিসু সুন্দর সুন্দর ফুল ফুল গাছও রয়েচে।

এখানে কয়েকটি গাড়িও রয়েছে একটি কার একটি অটো এবং একটি অটো টাক ট্র্যাক আছে।

এবং দোকানটি টিন দিয়ে বানানো আছে এবং এখানে কিছু খাজু-খেজুরের প্যাকেটও আছে।